হাঁসগুলি পাথরের মধ্যে বসে আছে ।

ছেলেটা একটি সাদা জামা পরে আছে | আর একটা প্যান্ট পরে আছে | জিন্স -এর অর একটা মেশিন নিচ্ছে | মেশিন দিয়ে গাড়িটা ঝালাই দিচ্ছে।

মনে হচ্ছে এই জায়গায় একটা অনুষ্ঠান হচ্ছে বড় সর।

যোগা করা খুব শরীরের পক্ষে খুব ভালো | যোগা করলে শরীর এবং মন ভালো থাকে।

ওই নদীর মধ্যে বড় বড় মাছ দেখতে পাওয়া দেখতে দেখা যায়।

দোকানের ওপরে ভোডা ফোন থ্রি জি লেখা আছে।

এই দুটি মহিলা একটা একটা একটি মহিলাকে একটি বউ বলতাছে-এ যে--

এটা মনে হচ্ছে একটা নদী নদীটি বিশাল বড় আকারের আর সামনে একটি ব্রিজ দেখতে পাচ্ছি ব্রিজ টি হতে পারে রেল এর রেল এর মানে ট্রেন এর ব্রিজ হতে পারে।